আমিও অনেক করেছি

প্রমাণ চাই যে কি কি photo আছে সেগুলো আমার প্রমাণ চাই. তুই কোত্থেকে এনেছিস আমার যাবার দরকার নেই. এটা তোকে দিতে হবে

তাই বলছি হুম আমি তোমাকে প্রমাণ দিতে হবে তোকে পা খেয়ে বসে photo তুলেছি. সেটা সেটা ছেড়ে আমি জিতেছিলাম ঘুরতে গিয়ে

হ্যাঁ. এখন ওই কথাটা বলতে পারছিস যে ভালো collect করতে তাহলে যে পালাতাম এই কথাটা বলতে পারছি না. যেটা করছিস? কখনো সম্ভব হতে পারে? মানে কাজ তো না

অ সেরকম মএ ছেলে সেরকমই বাবা ই কথাটা বলার পরেও কি করে তা কাজ করছে সেই টাকার half নিয়ে মদ খাচ্ছে. হাতটা এমনি হাত ফালতু লেগে গেছে অল্প বন্যা হবে? আর আমি এসে খালি আমিই এসে খালি সব খেটে খপর দিয়েছি বলে breakup তুই আসা অনেক আগেই হয়েছে. তুই আসার পরে তো হয়নি. আরে বাবা সে তো আর ফিরতে চাইছি ল না. আমি তো চাইনি না এই দেখ. তো তুই তো আমায় জিজ্ঞেস করেছিস না যে আমাকে জোড়া যখন ফিরতে হয় তাহলে কি করবো বুদ্ধিরাম ঘেটে ঘরটাতো আমিই করেছিলাম. বুদ্ধিটা তোকে আমি এখন দিচ্ছি. গেটে ঘ টা আমি করেছিলাম. আমি তার তোকে বলিনি তাহলে কার কথা বলে ছিলি? আমি তো অন্য একজনেরও কথা বলেছিলাম

? গলাতেও সেই ছেলেটা

একটু আলাদা করে দাও. হুম হুম মানে সে তখন তো মানে আমার তোকে দরকার পড়েছিল ফিরতে চেয়েছিল. কারণ কেন? না তোকে আমার তো দরকার. তা কিস করার জন্য এ করার জন্য জড়িয়ে ধরার জন্য সে কোন মেয়ে পাচ্ছিল না সেই time. এখানে আবার একবার ঢুকি আবার ছেড়ে দেবো এটাই চেয়েছিল সে. কিন্তু বললেই ভালো হতো তখন থেকে যা ঘেঁটে গুঁড়িয়ে দিলাম বলে খালি ওরা আছে তো ওকে বলার আগে না. আমি কারোর সাথে কথা বলেছিলাম. সেই দুজন মিলে ভেবেছিলাম আগে তার বাড়ির লোকের সাথে কথা বলবো. না আদৌ যা যা বলেছে সত্যি শুনি.

ও আবার তার বাড়িতেও চলে যাবি? বা হাততালি বাড়িতে যাবো কখন বললাম? এই ধপ করে বাড়িতে চান. এইটার কথা. আরে বাড়ির লোকের সাথে কথা বলো আর বাড়িতে যাওয়া একই ব্যাপার এমন কোনো ব্যাপার নয় ওটা. বুদ্ধি ভালোই খেলেছিলিস. আমি ধুয়ে ফেলি খেটে খাওয়াটা কেটে বুলিয়ে দিয়েছি খাটি ওই কথাগুলো নিয়ে তুই এখন কেন এরকম করছিস?

কথাগুলো নিয়ে তুই এখন কেন এরকম করছিস?

আমি কতা গুল বলতা পারব না অতো করতা নাই হম হম

phone টা কেটে কর উম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

হ্যালো বলো কেমন আছ? অনেক দিন পরে তোমার কাছে ফোন করলাম আহ actually এখন আমারও ঠিক time হয়ে উঠে না আর এখন যা weather অবশ্যই অবশ্যই সবাই ভাল আছেন তো আর এমনি কি তোমাদের ঐদিকে কোনো এই মূহুর্তে কোনো সমস্যা দেখা দিচ্ছে কারন আমাদের যেটা এখন feel করছি সবারই সর্দি কাশি লেগেই আছে আর main তো কাশি সবারই লেগে আছে এটা হয়তো weather এর জন্য হয়তো হচ্ছে বা আহ যেমন হয়তো ঠান্ডা গরম হচ্ছে তার জন্য হতে পারে তো আমিও ভাবলাম একটু আমাদের friend circle এ সবার সাথে কথা দেখি যে এটা কোনো রকম ভাইরাস ভাইরাস জাতীয় নাকি এটা শুধুমাত্রই weatherchange হওয়ার কারণেই হচ্ছে হম না না আমাদের এই দিকেও তোমার একই সর্দি কাশি সবারই হালকা হালকা করে জ্বর আসছে এক দুই দিন জ্বরটা থাকছে আবার হয়তো চলে যাচ্ছে কিন্তু কাশি সবারই আছে আহ কখনো ধরো যেমন কয়েকটা দিন তো প্রচন্ড ঠান্ডা ছিল আজকে একটু হালকা ঠান্ডাটা কম কিন্তু একদম একদম এই জন্যই তো ধরো শরীর একদম খারাপ হচ্ছে কখনো ঠান্ডা কখনো গরম যেমন last দুদিন খুব ঠান্ডা ছিল যে আহ জানুয়ারীর প্রথমে থেকে খুব ঠান্ডা ছিল তারপর হঠাৎ করে দুদিন আগে খুব গরম তো এই যে হঠাৎ করে ঠান্ডা হঠাৎ করে গরম সেটা হয়তো সব মানে সব মানুষের ক্ষেত্রে তো সমান temperature হম নেয়া সম্ভব নয় হয়তো হম আমরা যারা adult তাদের ক্ষেত্রে হয়তো ওটা suite করে যাচ্ছে যেমন আমার বাড়িতে দুটো বাচ্চা আছে তাদের দুজনের শরীর খারাপ হয়ে যায় ওদের কাছে weather টা হুট্ করে আর নিতে পারছে না কারন ওরা তো ছোট baby উম দুবছর আড়াই বছরের baby তো হঠাৎ একদিন গরম একদিন ঠান্ডা হওয়াতে ওদের দুজনেরই কাশি সর্দি কাশি জ্বর এটা লেগে গেল হম কারণ একটা হয় যে ঋতু basic হয় যে আমাদের ঠান্ডা হঠাৎ করে গরম থেকে ঠান্ডা কাল পড়ল যার জন্য আমাদের একটু উম temperature এর জন্য সবারই একটু শরীরটা খারাপ হয় তো এটা দেখবে সবারই একটু শরীর ম্যাচম্যাচ করে হালকা জ্বর দেয় আহ বিশেষ করে তো গলা ব্যথা কাশি এই জিনিসটা ঠান্ডা কালে main এটা থাকবেই সবার এটা আমারও উহ symptom টা আমি দেখছি যে আমার যদি কাশি নেই তো আমার গলা ব্যথাটা আছে কারন আমার এটা বুঝতে হবে এটা যেমন ঠান্ডার সময় হচ্ছে সেরকম আবার বৃষ্টির সময় আমাদের সবার আবার একটু আহ জ্বর লেগে থাকে কারণ বৃষ্টির জলে ভেজা বা বৃষ্টির যে weather সেটার জন্য আর গরম কালেও কিন্তু আবার কিছু সমস্যা দেখা দেয় যেমন যারা হয়তো একটু খুব বাইরে কাজ করেন ঘাম হওয়ার কারণে ঘামের মানে শরীরের ঘামটা শরীরে মিশে যাচ্ছে হম সেটাতেও অনেকের সমস্যা দেখা দেয় তো সেক্ষেত্রে আমি একবার ভাবলাম যে তোমার সাথে discuss করে দেখি যে এটা আমি শুধু মাত্র আমিই feel করছি না আমাদের এদিকটায় এরকম হচ্ছে হম কারণ হয়না একটা হয় যে ভাইরাস জ্বর যেটা হয়তো সবারই হয় আবার অনেকের হয় যে একটু আহ weather এর উপর depend করে আমি তাই ভাবলাম যে একটু discuss করলে হয়তো আহ ঠিকটা আমি বুঝতে পারবো বা তুমিও হয়তো কিছু আমাকে suggest করতে পারবে এক্ষেত্রে কি করা উচিত বা কি করা উচিত নয় হ্যা সেটা তো ঠিক আমাদের একই সমস্যা মানে সবদিক দিয়েই এখন হচ্ছে কারণ যেহেতু এখন অবশ্যই ঠান্ডার ইয়ে চলছে তো আহ আমাদের ঋতুটা এখন ঠান্ডা শীতকাল আহ তার মধ্যে আহ এবারে যার যেমন শরীরের আহ immunity power সেই সেরকম ভাবে ধরো আহ সুস্থ থাকছে হ্যা বা ধরো কারো সর্দি কাশি জ্বর হয়ে যাচ্ছে উম তো এখন যেটুকু মানে আমার বাড়িতে যেটা আরকি করছে আহ তোমার আচ্ছা উম বেশির ভাগই আহ কুসুম কুসুম গরম জলটা হ্যা খাওয়ানো হচ্ছে মানে বলছে যে আহ তাহলে শরীরটা একটু গরম থাকবে কখনোই দেখছি মা আচ্ছা আরকি তোমার এমনি জলটা দিচ্ছে না ও বলছে হালকা কুসুম জলটা আহ খেতে বলছে সবসময় আর তোমার গরম গরম খাবার আহ মানে দুপুরের অবশ্যই ভাতটা খাওয়া হয়না আমাদের ধরো দশটার মধ্যেই বেরিয়ে যেতে হয় আহ তো তখন যেটুকু যা গরম খাওয়া হলো আবার সেই তোমার উম এসে পরেও সেই গরম খাবারটাই মা আরকি দিচ্ছে তো ব্যাপারটা বলতে চাইছি যে হ্যা উম এখন যদি শরীর শরীরটা যদি গরম রাখতে পারা যায় হ্যা তাহলে হয়তো এই যে ঠান্ডা আহ লেগে যে সর্দি কাশি বা ধরো আহ যখনি সর্দি কাশি অবশ্যই হবে তখন তোমার immunity power টা কমে যাচ্ছে তারফলে তোমার জ্বর চলে আসছে তো সেটার জন্যই যতটা আরকি উম বলছে বাড়ির উম যেটুকু যা উম যেটা আহ প্রাথমিক যেটা আরকি সেটা আরকি বলছে করতে একদম একদম তারপরে তোমার যখন বেশি হয়ে যাবে তখন ডাক্তারের কাছে যেতেই হবে আর উম তোমার শীতকাল শীত

তো সেই ক্ষেত্রে সেই ঋতু অনুপাতে আমাদেরকে manage করে নিতে হবে আর আরেকটা জিনিস যেটা আমরা শিখলাম যে এই Covid সময়ে কিন্তু আমাদের ভালো একটা শিক্ষা হয়েছে যে আগে আমাদের health কে priority দেয়া দরকার কারণ হয়ত আমি যদি ভাবছি যে না আমি আগে কাজ বাজটাই করে নেই তারপর আমার পরে health দেখব কিন্তু আমি যদি ঠিক নিজেই ঠিক না থাকি সেই কাজ বাজাটাও আমার continue হবে না তাতেও আমার ব্যাঘাত ঘটবে তো সেই ক্ষেত্রে আগে আমার priority দেওয়া দরকার যে আমার health কে আমি যদি আমার health টাকে ঠিকঠাক রাখি হয়ত আমাকে বছরে একবারও ডাক্তার দেখাতে হতে পারবেনা বা আমি যদি আমি health টাকে ঠিক নাও দেখাই যদি continue না দেখি বা health টাকে অতটা আমি priority দিচ্ছিনা তাহলে হয়ত আমকে বছরে নব্বই দিন হয়ত আমাকে ডাক্তার খানাই থাকতে হবে তো এই জিনিসটা আমরা যেটা feel করেছি যে এই covid সময়ে কারণ covid সময়ে কিন্তু যে সবাইকে covid হয়েছে তা নয় কিছু person আছেন যাদেরকে হয়েছে কারণ তাদের immunity level টা খুব কম

তো সেক্ষেত্রে আগে আমাদের একটু maintain করা দরকার যেটা আমরা covid সময়ে maintain করে এসেছিলাম খাওয়া দাওয়াটা সেটাকে যদি আমরা regular base use করে যাই আশা করি মানে সমস্যা হবেই কারণ একটা ছো্ট খাটো symptom আমাদের দেখা দেবেই কিন্তু খুব একটা major সমস্যা দেখা দেবে না হম বা আমাদের হয়ত instant doctor এর কাছে যেতে হবে তাও কিন্তু নয় যেমন আমাদের বলা হয়েছিল যে কিছু guideline ছিল যে covid সময়ে সবসময় গরম জিনিস খাওয়ার চেষ্টা করবে যেমন গরম পানিয় গরম খাবার হম যতটা পরিমাণ গরম খাওয়া যাবে শরীরটা তত ভালো থাকবে ভিটামিন সি জাতীয় খাবার যদি ভিটামিন সি খাওয়ার নাও খেতে পারছো তাহলে একটা চেষ্টা করবে ভিটামিন সি এর একটা capsule খাই খেয়ে খাওয়ার জন্য খুব বেশি দাম হয়না কিন্তু সেটা যদি continue সপ্তাহে হয়ত আমি প্রত্যেক দিন নাও খেতে পারি হয়ত একদিন দুদিন খেয়ে নিলাম তাও আমার একটু impact করে শরীরে এছাড়া যেটা বলা হয়েছিল যে

মা ঠাকুমা উনারা ভালো এটা বলেন কিন্তু আমরা যেহেতু এখনকার যুগে modern বলে আমরা ভাবি যে না এই জিনিসটা কিন্তু হয়তো না আদা দিয়ে চা খাওয়াটা হয়তো ঠিক ভালো হবে না এরকম আমাদের মনে হয় কিন্তু actually ওটা কিন্তু আমাদের health এর জন্য খুব ভালো আদা দিয়ে অনেকে আবার আদা গোল মরিচ এই জাতীয় জিনিসগুলো দিয়ে চেষ্টা করেন যে আমাদের প্রাথমিক যদি হম treatment টা ঠিক থাকে বা আমরা যাতে হম শুরুর দিকে যেন আমরা ঠিক রাখি কারণ হঠাৎ করে গরম এসে যাওয়ার কারণে হঠাৎ করে হম ঠান্ডা এসে যাওয়ার কারণে যে weather পরিবর্তন হওয়ার জন্য আমাদের শরীরের যে পরিবর্তনটা হয় সেটাকে maintain করার জন্য উনারা চেষ্টা করেন হম এই প্রাথমিক জিনিস গুলো দেওয়ার সেটা যদি আমরা কেউ মেনে নিই তাহলে আমাদের ক্ষেত্রে ওটা সমস্যা দেখা দেয়না আবার যারা না মানেন বাইরের জিনিসটাকে বেশি prefer করেন তাদের ক্ষেত্রে অনেক সময় সমস্যা দেখা দেয় কারণ সেক্ষেত্রে এটা আমার মতামত মনে হলো হতে পারে হ্যা অবশ্যই হম এটাতো এটাতো একদম হ্যা বলো হ্যা যেটা তুমি বলছো সেগুলো সম্পূর্ন ঠিকই কথা এগুলো মানে আমাদিকে এখন সম্পূর্নই যেটা যে covid চলে গেছে বলে যে সেইটা হম covid এর সময় যা শিক্ষা আমাদের দিয়েছে সেই শিক্ষাটা যদি আমরা ভুলেই যাই হ্যা তাহলে ফের আবার হয়তো আহ বড় আকারে covid এর কোন কিছু symptom হয়তো চলে আসতে পারে যেটাকে হয়তো আমরা আর রুখতে পারবোনা কিন্তু যদি আমরা সেই নিয়ম গুলো মেনে চলি

মানে অসুস্থ হয়েটা পরেবোনা একদম covid মানেই তো একটু মানে সুস্থ অসুস্থ এটাতো থাকবেই একদম আমিও এই কথাতে একমত হলাম কারণ এটা আমি যেটা দেখলাম বা আমার সাথে যেটা হয়েছে আমি normally একটা তোমাকে বলি আমার একটা দাতে খুব সমস্যা দেখা দিয়েছিল মানে সমস্যাটা আমিই feel করিনি প্রথমে যেমন হয়তো গরম জল খেলে ঠান্ডা জল খেলে একটু চিনচিন করা ঐরকম হচ্ছিলো আমিও ভাবলাম যে দাতে normally হয় তো এটাকে আমি খুব একটা priority দেইনি but আমি যখন একমাস বা দুমাস পরে যখন একবার কোন dent specialist কে দেখালাম তো উনারা বললেন যে দাতটা ভিতর থেকে নষ্ট হয়ে গেছে তো আমাকে সেটা remove করে দিতে হবে যেমন আমার ছোট্ট একটা symptom দেখা দিয়েছিল সেটা আমি হয়তো অতটা major দেখিনি যার জন্য আমাকে একটা দাত remove করতে হলো তো actually ক্ষতি আমারই হলো আমি প্রথমে priority দিলামনা তারপর আমার নিজেরই ক্ষতি হলো একটা দাত remove হওয়ার কারনে তো এই রকম ছোট ছোট হম কিছু জিনিস থাকে যেটা আমরা প্রথম শুরুতে হয়তো খুব বেশি বুঝিনা but যখনই দেখা দিচ্ছে সেটা আমাদের অবশ্যই কোন একটা doctor কে দেখিয়ে নেওয়া বা সে বিষয়ে জানিয়ে নেওয়া

কারন না হলে এই ছোট ছোট জিনিস থেকে হ্যা হ্যা হ্যা বলো সব কিছু সবার সাথে সবার যদি যোগাযোগ হ্যা যদি সবার সঙ্গে যদি সবার যোগাযোগ থাকেনা যেমন হয়তো যেমন বা আহ শরীর খারাপ হলে ডাক্তার এর কাছে যেতে হবে হ্যা সেই যে পরামর্শটা যদি আমরা নিতে থাকি এবং ঐ পরামর্শ মেনে যদি চলতে থাকি তাহলে দেখবে অনেক কিছু ক্ষতি হবেনা এই যেমন তুমি বললে তোমার একটা দাত আজ remove করতে হয়েছে এটা যদি তুমি মানে আহ যখনই তোমার চিনচিন করে ব্যথাটা হয়েছে বাদ জয়ফল খেলেই বা শিরশির করে সেটা যদি তোমার কিছুদিন পরেই তুমি দেখিয়ে নিতে আহ তাহলে হয়তো কি হতো যে উম কিছু একটা medicine দিত বা হয়তো সেখানটাতে আহ হালকা হয়তো যদি চির খেয়ে থাকে তাহলে হয়তো medical doctor আরকি ওনাদের ইয়েতে একটা সিমেন্ট জাতীয় উম মানে ওনারা উম একটা দিয়ে পরে ঐখানটা হা হ্যা পুরো এর ইয়ে করে দেওয়া হয় মানে তোমার উম বন্ধ করে দেয় তাহলে সেখানটায় আহ তোমার আর সেটা তাও নষ্ট হতোনা আর ব্যথাটাও হতোনা কিন্তু আমরা ভুলে যাই আমরা একদম মনে করি কি যে না আ আ এই কালকে যাব এই ঠিক আছে আজকে এই কাজটা করে নিই পরশু দিনকে যাব এরকম করে আমরা ফেলে রেখে দিই ফেলে রেখে দিয়ে কি হয় রোগ তো তোমার বাড়তে থাকবে রোগ তো কমবে না আর রোগের সৃষ্টিতে তোমার দেখবে রোগ কিন্তু সবসময় এই তোমার আবহাওয়ার সাথেই কিন্তু ওর একটা যেন আহ অবশ্যই একে অপরের ওরাই যেন পরিপূরক ভাবে ওরা সীমাবদ্ধের মধ্যে থাকে তার মাঝখানে এবার আমাদিকে থাকতে হয় যে এবারে আমরা যখনই সেটাকে maintain করে বুঝে নিব, তখনই দেখবা আমরা উম আমার দিকে আর সেই উম আবহওয়াও আমার দিকে সুস্থ করে নিয়ে চলবে কিন্তু রোগ তখন আমাদেরকে উম তোমার একদম উম মানে কি বলবো সে আর আমাদিকে attack করতে পারবেনা একদম যেটা feel করলাম বা আমাদের যে শিখাটা হয়েছে covid সময়ে যে covid এর সময়ে কিন্তু সবার অনেকের অনেক টাকা পয়সা থাকা সত্ত্বেও মারা গেছেন কারণ সেই সময়ে উম আগে শরীরটা যেহেতু শরীরটা উনাদের সাথ দেয়নি যার জন্য উনাদের টাকা থাকার সত্ত্বেও উনারা আর শরীরটাকে ঠিক রাখতে পারলেননা তো এতটা যখন আমরা শিক্ষা পেয়েছি সে ক্ষেত্রে আমাদের মনে হয় যে আমাদের আগে health টাকে দেখা দরকার আর সেটাকে ঠিক রাখার জন্য আমার মনে হয় একটা insurance করিয়ে রাখার প্রয়োজন কারণ আমরা প্রত্যেক দিন যেভাবে হয়তো বাইরে খাবার খাওয়া বা মাসে হম একবার দুবার বাইরে খেতে যাই cinema দেখতে যাই বা এভাবে যে আমরা টাকাটা waste করি হম সেক্ষেত্রে যদি আমরা monthly একটা সাতশ থেকে আটশ টাকা pay করি তাহলে আমাদের একটা health এর insurance হয়ে থাকে কারণ বলা যায় না আমাদের শরীরে জন্য কখন হম কি প্রয়োজন হবে হয়ত কারও কোনো major accident হলো বা major কোনো সমস্যা হয়েছে হম তার treatment এর জন্য টাকার প্রয়োজন তখন কি হবে বা বাড়ি যারা থাকছেন তাদেরকে হেনস্থা হতে হবে টাকা manage করার জন্য বা যদি একটা insurance কেউ করিয়ে রাখে তাহলে বেশির ভাগ টাকাটাই insurance থেকে পাওয়া যায় তো আমার personally এটা মনে হয় যে এটা করিয়ে রাখাটা আমার আমাদের সবার জন্যই উপযোগী নাই বা হলো আমাদের কোনো খরচা যে মাসে একটা সাতশ আটশ টাকা খরচা হলো খুব একটা বেশিও হলো না হয়ত আমি সেই টাটকা কোনো সুবিধাই পেলামনা হম আমার হয়ত এক বছরের insurance আমি হয়ত কোন সুবিধাই পেলামনা but এমন কোনো হয়ত সময় আসবে যেখানে আমারতো হয়তো

তাহলে কি একটা secure থাকে হম যে আমার হয়তো আমার বাড়িতে কেউ না বের হতে পারলে টাকা দিয়ে আমার insurance আছে যেখানে আমাকে health টা ঠিক রাখবে আর এছাড়া আরেকটা যেটা মনে হলো যে একটা ছয় মাস অন্তর অন্তর কারণ আমরা এই যে condition এ আছি এখন সেক্ষেত্রে আমাদের শরীরে হম কি সমস্যা চলছে না চলছে আমরা হঠাৎ করে বুঝতে পারি না ছোট খাটো issue দেখা দেয় কিন্তু আমরা কাজের যেহেতু কাজের সূত্রে থাকি বা অনেকে job করেন তো ঐ ছোট খাটো issue গুলোকে উনারা অতটা দেখে না

তাতে কি হয় আমাদের সমস্ত শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ হম যেমন কাজ করছে ঠিকঠাক বা blood এর যে report গুলো থাকে সেগুলো উনারা check করতে পারবেন হম তো আমার মনে হয় এটা একটা করিয়ে নেয়া দরকার বছরে একবার হলেও করিয়ে নেওয়া উচিত তো তুমি যদি চাও তোমাদের এরকম কারও এরকম শরীর খারাপ দেখা দিচ্ছে তাহলে তুমি একবার চেষ্টা করবে যে একবার অন্তত বছরে যাতে একবার করে উনারা করিয়ে রাখেন কারণ তাহলে কি হয় ছোট খাটো সমস্যা গুলো আমরা শুরুতেই বুঝতে পারি যেমন আমরা একটা চোখে চশমা পড়লেও আমাদের ছয় মাস অন্তর অন্তর চে উম change করতে হয় যে আমার power টা ঠিক আছে কিনা তো সেক্ষেত্রে আমাদের full body টা ঠিক হম আছে কিনা সেটা ভেরি verify করার জন্য আমাদের একবার check up করে নেওয়া উচিত হম হম এটা ভালোই বলেছো যাক এটা মানে আহ আমার বাড়িতে সবাইকে একটু আলোচনা করতে হবে হম যে কম কমের মানে এমনিতে দেখো বাইরে যখন যাই তখন তো আহ এই মানে কিছু খাবার দাবার খেতেই তো তোমার প্রায় দুই আড়াইশো টাকা এমনেই চলে যায় তুমি সেটা সেই হিসাবে যদি মনে করো যে চার সপ্তাহে তো আমরা অবশ্যই বা আমরা ফুল ঐ ঐ যে insurance সেটা তোমার মোটামুটি যোগাড় হয়ে যাচ্ছে

তথ্যই ছিল না তখন কিন্তু উনারা continue একশো বছর একশো বছর above পর্যন্ত stay করেছেন but আমাদের যখন এত সমাজ উন্নতি হয়েছে but আমাদের যখন দেখা যায় life যে কতটা যায় maximum দেখা যাচ্ছে যে sixty sixty five এই যে তিরিশ পয়ত্রিশ বছরের gap এই কারণে কারণ আমরা এখন ঘরের জিনিসটাকে বেশি priority দেই না বাইরে restaurant এ খাওয়া বাইরের খাবারটাকেই বেশি priority দেই যেমন হয়তো কেউ office করছে বাড়ি থেকে খাবার নিয়ে যাবার সময় হচ্ছে না হয়তো সে office এ canteen এ খাচ্ছে বা হয়তো Resturant এ গিয়ে খেয়ে নিলো তো এখানে কি হল হম ঠিকভাবে পুষ্টিটা পেলো না হয়তো খাবারটা সুস্বাদু ছিল কিন্তু পুষ্টি জাতীয় খাবার ছিল না আর same যদি ঐ খাবারটা আমরা বাড়িতে খেতাম তাইলে মা কি করতেন হয়তো ভাবছেন যে এতো তাড়াহুড়োর মধ্যে করা সম্ভব নয় হয়তো একট্ ডিম সিদ্ধ আলু সিদ্ধ ভাত ঘি দিয়ে দিতেন। কিন্তু এযে ডিম সিদ্ধ আলু সিদ্ধ ভাত তাতে কিন্তু অনেকটাই পুষ্টি ছিল যেটা আমরা ঐ বাইরে খাওয়া খাওয়ার কারনে এটা miss করলাম।

তো আমাদের প্রাথমিক যে level গুলো থাকে vitamin এর জন্য বা immunity র জন্য সেটা কিন্তু আমরা বা বাড়ি থেকেই পেয়ে যাই এবার যারা বাড়ির খাবারটা পছন্দ করে না তাদের কিন্তু এটা miss হয়ে যায় তখন উনাদেরকে আহ medicine নিতে হয় বা ডিম এ জাতীয় খাবারগুলো খেতে হয়

হ্যা এটা ঠিক সকাল থেকে উঠে যদি আমরা routine করে নেই না খাবারের একটা তাহলে দেখবে অনেকটা শরীরের আহ ভিটামিন এর ইয়েটা একদম একদম আহ তোমার সারাদিনের মধ্যে আহ এ ছাড়া আরেকটা জিনিস যেটা আমাদের মধ্যে দেখা যায় যে আমরা যারা office work এর সাথে যুক্ত আছি তারা কি করি যে আমরা কোনো time table maintain করি না

আমি যদি আমার engine কে কোনো time এ rest না দিলাম ঠিক time মত খাবার না দিলাম তাহলে সেও আমাদেরকে ঠিক থাক তার supply দেবে না তো এই কারনেই আমদের এখন এতো সমস্যা দেখা দেয়। তো সেক্ষেত্রে আমাদেরও একটা chart করে নেওয়া দরকার যে আমাদের engine টাকে ঠিক রাখার জন্য morning হয়তো আমরা নয়টার মধ্যে breakfast করে নিলাম বারো একটার মধ্যে আমি lunch করলাম আবার আহ dinner টা আমি যাতে চেষ্টা করবো দশটার মধ্যে করে নেওয়ার তাহলে কি হবে এই যে রাতে যে time টা থাকল সে time টা আমার খাবারটা পরিপাক হবার পরে কিছুটা time থেকে যাবে যেটা আমার শরীরটার জন্য খুবই প্রয়োজনীয়।